এবং চারপাশে উ- সুন্দর ছোট ছোট গাছ দিয়ে পুকুর জলাশয়টা ঢেকে আছে-এ বেশ সুন্দর হাওয়া বইছে দেখতে বেশ ভালো লাগছে।

স্ট্যা আহ স্ট্যাচু করা আছে। আহ এখানে হরিনের মাথা আছে।